এবং মন্দিরের সামনে একটি বড় গাছ দেখতে পাচ্ছি।

'' এবং তারা সাদা এবং লাল দু''''রকমের পোশাক পড়ে আছে ।''

এবং বাজারেব় মাঝ বরাবর একটি রাস্তা আছে এবং রাস্তায়--

বাইরে বেরোচ্ছেন আবার অনেকে ভেতরেও যা --

খুব সুন্দর করে বেলুন দিয়ে সাজানো আছে ।

এবং পিছনে অনেক গাছ পালায় ভর্তি ।

কিছু গাড়ি দাঁড়ানো আছে। যেমন কিছু বাইক রাখা আছে --

এখানে একটি পেট্রোল পাম্প আমরা দেখতে পাচ্ছি।

এখানে একটি মন্দির আমরা দেখতে পাচ্ছি এবং মন্দিরের সামনেই একটি বড় গেট আছে।

এবং দোকানে চায়ের কাপ থেকে শুরু করে বিস্কুট নানা রকম জিনিস সাজানো আছে এছাড়াও একটি ছেলে দাঁড়িয়ে আছে।

এখানে একটি বড় ফাঁকা মাঠ দেখতে পাচ্ছি। মাঠ অর্ধেক সবুজ অর্ধেক মাটি দেখা যাচ্ছে |

এখানে একটি বড় মন্দির আমরা দেখতে পাচ্ছি এবং মন্দিরে--

এবং বিল্ডিং -এর সামনে বিশাল বড় বড় গাছ আছে।

এখানে একটি দোকান আমরা দেখতে পাচ্ছি এবং লেখা আছে সুপার মারকেট।

এবং যেখানে খুব বড় করে লেখা আছে খরগ --

এবং দূরে একটি বড় বিল্ডিং দেখতে পাচ্ছি।

এখনো পুরোপুরি ভাবে তৈরি হয়নি বিল্ডিং -এর মধ্যে কিছু ইট পড়ে আছে এবং বাইরে একটি পোস্টার লাগানো আছে।

এখানে আমরা একটি মাঠ দেখতে পাচ্ছি এবং মাঠের মাঝে--

পাঁচিল দেওয়া আছে এবং সেখানে কিছু লোক দাঁড়িয়ে আছে দুটি --

এখানে আমরা একটি বড় দোকান দেখতে পাচ্ছি এবং যেখানে --

তিনটি ছেলে তারা দাঁড়িয়ে আছ --

কাপড় দিয়ে ঘেরা আছে এবং এখানে অনেক লোক বসে আছেন অনেকে দাঁড়িয়ে আছেন ।

একটি এয়ারপোর্ট আমরা দেখতে পাচ্ছি এবং সেখানে--

এবং মূর্তির চারিদিকে টবে অসংখ্য গাছ আছে এবং চারিদিকে ঘেরা আছে --